উহ টালি খাপরা দিয়ে বাড়িটি দেখতে খুব ভালো খুব সুন্দর লাগছে।

অনেক লোকজন এদিক ওদিক দৌড়াচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে।